সে অনেক বেলুন লাগানো হয়েছে চার্চ -এর ভেতরে। কিছু মানুষজন হয়েছে চার্চ -এর বাইরে। অনেক পুরুষ মহিলা ছোট ছোট বাচ্চাদের দেখা যা--

হসপিটালের সামনেও কিছু বাইক দেখা যাচ্ছে।

পাশে আরো কিছু চেয়ার দেখা যাচ্ছেদেওয়ালে আয়না দেখা যাচ্ছে এবং পাশে একজন আরেকজন ব্যক্তি কেও দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে এখানে প্রতিদিন অনেক ছেলেরা চুল কাটতে আসে।

এটা একটি গ্রোসারি শপ গ্রোসারি শপ -টি অনেক বড় এখানে এনসিওর আছে কমপ্লান আছে শ্যাম্পু সাবান লালহিট কন্ডিশনার ফেস ওয়াশ ।

দিয়ে তৈরী বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যায় প্রতিদিন এখানে অনেক মানুষেরা ফার্নিচার কিনতে আসে।

এই মন্দিরে প্রতিদিন অনেক মানুষেরা পূজো দিতে আসে মন্দিরের চারপাশে অনেক গাছপালা ও দেখা যাচ্ছে।

তি দেখা যাচ্ছে। সামনে একটি ছেলের হাত দেখা যাচ্ছে। যিনি মোবাইল এ ভিডিও করছেন।

চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে সামনে একটি ট্যাঙ্ক ও দেখা যাচ্ছে দূরে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

যে রথের ভিতরে কিছু-উ লোকজন রয়েছে পুরোহিতকে দেখা যাচ্ছে।

এখানে একটি মন্দিরে পুজো-ও হচ্ছে চারপাশে অনেক পুরোহিতদের দেখা যাচ্ছে অনেক মহিলারা রয়েছে তারা মাথায় মু মু-উ মুকুট পরেছেন এবং তাদের সামনে কিছু পূজোর সামগ্রী দেখা যাচ --

তে কিছু পুরোহিত চারপাশে দাঁড়িয়ে রয়েছে দূরে একটি ছোট্ট মন্দির দেখা যাচ্ছে মন্দিরের ওপর একটু চাঁদোয়া টাঙানো রয়েছে চারপাশে অনেক আলো জ্বলছে চারপাশে অনেক লোকজনের ভিড় জমেছে।

আহ বাংলা বিভিন্ন ধরনের ক্যাম্পাস রয়েছে। এটি একটি বিশাল বড় কলেজ । প্রচুর পরিমানে স্টুডেন্ট এই কলেজে পড়াশুনা করে। অনেক ভালো ভালো শিক্ষক শিক্ষিকা--

এখানে একটি বিশাল বড় বাসস্ট্যান্ড দেখা যাচ্ছেবাস স্ট্যান্ড এ কিছু বাস দাঁড়িয়ে রয়েছেএকটি বিশাল বড় আটচালা দেখা যাচ্ছে যেখানে অনেক দ অনেক মা- মানুষেরা বসে আশ্রয় নিয়েছেন।

আহ সেই বাড়িতে কিছু লোকজন বসবাস করে।